slides handouts বা বিলিপত্র notes and outline
এখানে আমরা উবুন্টু লিনাক্স ১০ ০৪ এবং libreoffice সংকলন সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি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
general এবং options tabs বিকল্পগুলি সম্বন্ধে জানতে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
এখন libreoffice impress ট্যাবে click করুন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
colorএ gray scale নির্বাচন করুন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
এটি পৃষ্টার একটি ছোট preview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
এতে পৃষ্ঠাটি দেখতে আরো আকর্ষনীয় লাগে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
এখন print button click করুন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
এখন print button click করুন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
এখন libreoffice impress ট্যাবএ click করুন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
এখন libreoffice impress ট্যাবএ click করুন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
slides handouts notes এবং outline